অনেক গাছপালা ভর্তি রয়েছে। আকাশে অনেক মেঘ জমতে দেখতে পাওয়া যা --

যেমনটা আমরা এখানে একটি রাতের দৃশ্য দেখতে পাচ্ছি দৃশ্যে --

অনেক নৌকা দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশে দুটি বোট কেও দেখতে পাওয়া যাচ--